এটা লোকনাথ ডায়গনস্টিক সেন্টার ।

পেছনে সবুজ গাছ গাছাড়ি আছে।

এবং উপরে টিনের ছাউনি দেওয়া।

এটা একটা রেস্টুরেন্টের পিকচার ।

এটা একটা স্কুলের পিকচার স্কুলটা দ্বিতল ভবন ওয়াইট কালারের বিল্ডিং বোর্ডটা ব্লু দিয়ে লেখা আছে।

সাইডে একটা একতলা রয়েছে যেটা যেটা গ্রীন কালার করা হয়েছে দরজা জানালা গুলি ব্রাউন কালার এবং উপরে টিন গুলিও ব্রাউন কালার হয়ে গেছে।

দাদার গায়ের রং কালো এবং হাতে একটা কালো ঘড়ি ছিলো।

ফেসিয়াল করে ও নিজেই নিজের সেলফি তুলছে।

এখানে বিয়ের অন্নপ্রাশন সমস্ত ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা আছে সঙ্গে গেস্ট হাউস এরও ব্যবস্থা রয়ে --